এবং এখানে কতো টাকা হয় তার রসিদ বাড়াবেন এবং তার আগের দিকে খুব সুন্দর বাড়ি এবং অনেকগুলো গাড়ি এখানে তেল নিচ্ছেন।

আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পার্ক এবং পার্কে বসার জন্য খুব সুন্দর একটা চেয়ার এবং তার সামনে ডাস্টবিন ফেলার জন্য ডাস্টবিনে রাখা আছে এবং সামনে খুব সুন্দর ভাবে ফুল গাছ লাগানো আছে।